কাজ হয় এখানে বাট ভালো জায়গা।

এটা কোন মন্দিরের সামনের মাঠ মনে হয়েছে। সামনে গ্যারেজ আছে এটা মনে হয় পুরুলিয়া বাবলিং মাট ।

স্কুল বাবলিং বাট স্কুল বটে | হা সামনে বাবলিং বাট স্কুল | সামনে কারাটি সেখাই খেলার মাঠ বটে।

এখানে ড্যাম্পের উপরে একটা ছোট পুল আছে মনে হচ্ছে অনেক লো-লোক জন কিছু গুলা দাঁড়িয়ে আছে ড্যাম্পে জল ছাড়া হচ্ছে সামনে অনেক পাথর আছে গাছপালা আছে ঘাস আছে।

অনেক মেশিনের মতন দেখাচ্ছে এখানে সব জায়গাটা সিমেন্ট এর কালার যেমন হয় অমনি কালারের এর আছে সামনে একটি গাছ দেখা যাচ্ছে আর ছোট ছোট--

ও ফোন করছে সামনে একটা ফ্যাক্টরি -র মতনই দেখাচ্ছে পিলার দা-দাঁড় করানো আছে সামনে একটা হলুদ রঙের বড় লোহার মতন কিছু একটা পড়ে আছে এখানে একটা গাড়ির মতোনও দেখা--